এটা একটা বিয়েবাড়িতে সবাই নৃত্য করছে। খুব ভালো আনন্দ করছে সবাই মিলে এবং খুব মজা নিচ্ছে সবাই। নাচ টাচ করছে বিয়েরবাড়িতে।

শীত কালে সোয়েটার গুলো ব্যবহার করে আনা হয় দোকান থেকে কিনে নিয়ে।

এটি একটি স্কুল | স্কুল -এ সবাই ছেলেরা প্রাকটিক্যাল এর এযে করছে | জিনিস তৈরী করছে প্রাকটিক্যাল এর |

এটি একটি হেয়ার কাটিং সেলুন সবাই বাচ্চা দের চুল কাটতে আসছে ছোট বড়ো সবাই সেলুন টি খুব ভালো এবং সবার চুল কেটে দেয়।